দোকান নানান ধরনের ফুল রাখা রয়েছে গোলাপ ফুল ডালিয়া ফুল চন্দ্রমল্লিকা ।

উম তার ছোট ছোট গাছ আর ছোট ছোট জানলা কাঠের জানলা দরজার সামনে খোলা ।

আছি একটি ছেলে হাঁটছে টুপি পরা মাথায় পাশে একটি ছেলে রয়েছে চার চাকার গাড়ি অনেক কালো রং এর যন্ত্র--

প্লাস্টিক ফুল দিয়ে ডেকোরেশন করা গেট ও ঝাউ--

বড় সুন্দর গেট হয়েছে একটি সুন্দর জায়গা নার্সারি - এর মতো অনেক ফুল গাছ টব গাছ ।

পিচের ঢালাই রাস্তা তার রয়েছে লাইট পোস্ট ।